টাইম মতো খাবার উম খাবার দেয় ঠিক --

এটাতে দেখ এটাতো দক্ষিণ ভারতীয় কিছু একটা হবে ।

এবং কিছু লোকজন হাটাহাটি করছে করছে আর কি দেখা যায় ।

ও নিহার এটা তো আমাদের এখানকার প্রতিদিনের পরিষেবা দাদা বাড়িতে --

বিছনায় ওপরে দুটো কম্বল আছে।

এবং উম বাড়ির একটা কোণা দেখা যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না কি এটা বাড়ি না কি অন্য কিছু ।

চেয়ার -এর মধ্যে দুজন উ লোক বসে আছে।